এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চাদের অ্যাঁ সুইমিং পুল যেখানে নামার জন্য অ্যাঁ একটি উম সিঁড়ির মতো রয়েছে।

বড় বাস দেখতে পাচ্ছি রাস্তায়। পাশে একটি বালতি রাখা রয়েছে এছাড়া অনেকগুলি ঝাঁকা এখানে দেখা যাচ্ছে।